এই চিত্রে একটা মন্দির দেখতে পাচ্ছি সেই মন্দিরের ভেতরে শিবের ছবি আছে। সেই মন্দিরে দুটি ঘন্টা আছে এবং মন্দিরের গেট লোহা দ্বারা বেষ্টিত ।

এই চিত্রে একটি মন্দির দেখা যাচ্ছে সে মন্দিরের অনেকগুলি সিঁড়ি আছে। সিঁড়ির দুপাশে ইস্টিলের রেলিং আছে।

এই চিত্রে একটি সাদা রঙের মন্দির এবং আশ্রম দেখা যাচ্ছে সে আশ্রমের নাম হরি ও অখন্ড মন্দির অমাচক আশ্রম মালদহ।

একটা টেবিল বসার জন্য রয়েছে এবং অনেক লোক সেই সুইমিং পুল এ স্নান করার জন্য ব্যস্তই রয়েছে এবং সুইমিং পুল এর পেছনের দিকে অনেক গাছ আ--

চিত্রে একটি ওয়াটার পার্ক দেখতে পাচ্ছি এবং ওয়াটার পার্ক -এর সুইমিং পুল -এ জলের-জলের রং সাদা কালার -এর রয়েছে।

এবং বাম দিকে একটি সবুজ রঙের ছোট ঘর দেখতে পাচ্ছি ও তার পাশে কিছু বড় বড় গাছ দেখতে পাচ্ছি এবং তিনটি কুটির এর পেছনে একটা বড় গাছ দেখা যা--

তীরে একটি সুইমিং পুল দেখা যাচ্ছে। সেই সুইমিং পুলে অনেক লোক স্নান করতে ব্যস্ত আছে।

এই চিত্রে একটি বন দেখতে পাচ্ছি এবং বনের মিডিল এ কিছু--

মুরগিটি একটি খোলা মাঠে রয়েছে সেই খোলা মাঠের রং সাদা এবং সবুজ হয়ে রয়েছে সেই মুরগিটির দুটো পা দেখা যাচ্ছে।